দেখা যাচ্ছে যার নাম --

এখানে একটি বইয়ের দোকান দেখা যাচ্ছে।

যার নাম চন্দ্রবোরো জামে মজজিদ ।

রয়েছে এবং সাইডে কিছু--

এখানে সামনে একটি সুন্দর সোফা রাখা আছে এবং পিছনে একটি লাইট দেখা যাচ্ছে।

একটি টেবিল রয়েছে যার উপর--

দেখা যাচ্ছে একটি টেবিল ।

ছোটো ছোটো অনেকটি গাছ রয়েছে।

তার নিচে একটি--

ডিভাইন টাচ মোদি ক্লিনিক ।

কটি বাইক সারিবদ্ধভাবে লাগানো আছে।

কিছু মানুষ বছা আসছে ।

বিভিন্ন ধরনের গাছ।